এটি একটি সুন্দর দৃশ্যমান জায়গা।

এবং চারপাশে দেখা যাচ্ছে-এ অনেক গাছপালা রয়েছে -এ এবং ভিতরে অনেক বড় বিল্ডিং রয়েছে খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে আলো জ্বলছে ভেতরে-এ ।